moodle এ uploading and editing resources এর tutorial আপনাদের স্বাগত
এখানে আমরা শিখব:
tutorial রেকর্ড করতে ব্যবহৃত হয়েছে: ubuntu linux os 1604
xampp 5630 এর মাধ্যমে apache mariadb এবং php
moodle 33 এবং firefox web browser
যদিও internet explorer এড়ানো উচিত কারণ এটি কিছু display অসঙ্গতি ঘটায়
এই tutorial অনুমান করে যে আপনার site প্রশাসক moodle website set করেছে
এই tutorial শিক্ষার্থীদের moodle a শিক্ষকের লগইন থাকা উচিত
তাদের নিজস্ব কোর্সের জন্য কিছু course material আপলোড করা হয়েছে
না হলে এই website প্রাসঙ্গিক moodle tutorials দেখুন
tutorial অনুশীলন করতে আপনাকে আপনার course শিক্ষার্থীকে জুড়তে হবে
শিক্ষার্থী কিভাবে জোড়ে to জানতে users in moodle tutorial দেখুন
আমি ইতিমধ্যে আমার course একজন শিক্ষার্থী priya sinha জুড়েছি
browser যান এবং শিক্ষক হিসাবে আপনার moodle site লগইন করুন
বাম ন্যাভিগেশন মেনুতে calculus course click করুন
আমরা আগে শৃঙ্খলায় page resources এবং folder resources যোগ করেছি
এখন আমরা কিছু অতিরিক্ত course material জুড়ব
basic calculus section এর নীচে ডানদিকে add an activity or resource link click করুন
resources তালিকা সহ একটি popup খোলে
নীচে scroll করুন এবং তালিকা থেকে url চয়ন করুন
url resource সহ কেউ online resource links জুড়তে পারে
এটি documents online videos wiki pages open educational resources ইত্যাদি হতে পারে
activity chooser এর নীচে add বোতামে click করুন
name ফীল্ডে আমি evolutes of basic curves লিখব
তারপর external url টেক্সট বাক্সে এখানে উল্লিখিত url লিখুন
description text field একটি ঐচ্ছিক field
text এরিয়ার নীচে display description on course page checkbox click করুন
এখন বিভাগটি প্রসারিত করতে appearance এ click করুন
এখানে display বিকল্প video কেমন দেখাবে the নির্ধারণ করে
dropdown 4 the বিকল্প রয়েছে
embed course এর ভিতরে video খোলে
in popup একটি নতুন popup window video খোলে
আপনি in popup চয়ন করলে popup width এবং popup height বিকল্প সক্রিয় হয়
আমি display বিকল্প হিসেবে embed চয়ন করব
activity completion section এ scroll করুন এবং এটি প্রসারিত করতে এতে click করুন
এই বিভাগ শিক্ষককে সিদ্ধান্ত নিতে সাহায্য করে যে she ক্রিয়াকলাপ সম্পন্ন track করতে চায় কিনা
completion tracking এ 3 টি বিকল্প রয়েছে
এখানে তৃতীয় বিকল্প চয়ন 3rd এবং student must view this activity to complete it checkbox click 3rd
নীচে scroll করি এবং নীচে save and return to course বোতামে click করি
activity name এর পাশে থাকা checkmark কার্যকলাপ সম্পন্ন হলে ইঙ্গিত করে
এখন একটি book resource বানাই name অনুযায়ী এতে একাধিক পৃষ্ঠা অধ্যায় এবং উপঅধ্যায় থাকবে
এতে multimedia content থাকতে পারে
এখন browser window ফিরে যান
basic calculus section এর নীচে ডানদিকে add an activity or resource link click করুন
নীচে scroll করুন এবং resources এর তালিকা থেকে book চয়ন করুন
activity chooser এর নীচে add বোতামে click করুন
name ফীল্ডে iterating evolutes and involutes লিখুন
এখানে বর্ণিত বর্ণন লিখুন
বিভাগটি প্রসারিত করতে appearance এ click করুন
প্রথম বিকল্প হল chapter formatting
you বিকল্প স্বব্যাখ্যামূলক বর্ণন পড়তে আপনি dropdown এর আগে help icon click করতে পারেন
আমি এটি numbers রাখবো
পরবর্তী বিকল্প হল style of navigation পূর্ববর্তী এবং পরবর্তী links কিভাবে দেখায় the the নির্ণয় করে
toc হল table of contents
আমরা images চয়ন করলে পূর্ববর্তী এবং পরবর্তী অ্যারো হিসাবে দেখাবে
text নেভিগেশনের পূর্ববর্তী এবং পরবর্তী অধ্যায় দেখাবে
আমাদের প্রতিটি অধ্যায় নেভিগেশনে custom শিরোনাম দেওয়ারও বিকল্প রয়েছে
এটি তারপর text হিসাবে অধ্যায়ের name override করবে
আমি style of navigation হিসাবে text চয়ন করব
এরপর এটি প্রসারিত করতে restrict access বিভাগে click করুন
ডিফল্টরূপে কোনো সীমাবদ্ধতা নেই এর means by course নথিভুক্ত যে কেউ by by দেখতে সক্ষম হবে
add restriction বোতামে click করুন
এখানে কিছু বিকল্প রয়েছে আপনি প্রতিটির বর্ণন পড়ে কোন restriction চয়ন করতে হবে তা নির্ণয় করতে পারেন
আমরা পূর্বে নির্মিত url resource জন্য activity completion শর্ত দেবো
একজন শিক্ষার্থী বইটি সম্পূর্ণ হিসাবে চিহ্নিত করা পর্যন্ত এই বইতে access সীমিত করি
activity completion we click করুন restriction এর জন্য চয়নিত বিকল্পের উপর নির্ভর করে এখানে fields ভিন্ন হতে হবে
activity completion dropdown evolutes of basic curve চয়ন করুন
নীচে scroll করুন এবং পৃষ্ঠার নীচে save and display বোতামে click করুন
আমরা এখন we বইতে অধ্যায় এবং উপঅধ্যায় জুড়তে পারি
chapter title হিসাবে introduction লিখুন
content হিসাবে introduction to evolutes and involutes লিখুন
পৃষ্ঠার নীচে save changes বোতামে click করুন
এখন আপনি you অধ্যায় পৃষ্ঠার মাঝখানে দেখতে পারেন
exit book link ক্লিক করলে আমরা calculus course ফিরে আসবো
লক্ষ্য করুন introduction অধ্যায়ের নীচে table of contents ব্লকের ডানদিকে 4 the icons রয়েছে
edit delete hide এবং add new chapter
এখন একটি উপঅধ্যায় যোগ করি add new chapter নির্দেশ করা plus icon a click করুন
এগুলি উপঅধ্যায় they ইঙ্গিত করার একটি অতিরিক্ত checkbox রয়েছে
chapter title হিসাবে classical evolutes and involutes লিখুন
আমি you tutorial code files লিঙ্কে bookiteratingevolutesandinvolutes odt এর বিষয়বস্তু পাবো
পৃষ্ঠার নীচে save changes বোতামে click করুন
এখন আপনি উপঅধ্যায় দেখতে পারেন এছাড়াও পূর্ববর্তী অধ্যায়ের জন্য ন্যাভিগেশন লক্ষ্য করুন
লক্ষ্য করুন ডানদিকে আইকনের পাশে একটি অতিরিক্ত icon রয়েছে
up এবং down অ্যারো অধ্যায় পুনঃক্রম করতে রয়েছে
এখন দেখি যে এই উপঅধ্যায় উপরে সরালে কি ঘটে
লক্ষ্য করুন introduction এখন উপঅধ্যায়ের বদলে দ্বিতীয় অধ্যায় হয়ে গেছে
এটিকে আবার প্রথম অধ্যায়ে নিয়ে যান
কিভাবে আমরা আবার classical evolutes and involutes কে উপঅধ্যায় বানাতে পারি
এখন এটি উপঅধ্যায় বানাতে subchapter checkbox click করুন
নীচে scroll করুন এবং save changes বোতামে click করুন
আবার calculus course ফিরে আসি
এখন basic calculus বিষয়ের জন্য নিম্ন resources রয়েছে
আমরা সেগুলি টেনে এনে we resources পুনঃক্রম করতে পারি
আমি evolutes of basic curves url resource বাকি দুটির উপরে নিয়ে যাই
প্রতিটি resource ডানদিকে edit link রয়েছে এতে click করুন
resource edit hide duplicate এবং delete করার সেটিংস রয়েছে
আরো 2 টি বিকল্প রয়েছে: move right এবং assign roles
move right এ click করুন
এটি resource দৃশ্যমান প্রতিনিধিত্বের জন্য সহায়ক যা অন্য resource অংশ
resource তার আসল স্থানে ফিরিয়ে আনতে move left এ click করব
এখন আমরা moodle we লগ আউট করতে পারি
এখন priya sinha শিক্ষাথী হিসাবে লগইন করি
priya sinha পৃষ্ঠাটি এইভাবে দেখবে
লক্ষ্য করুন completion বাক্স প্রথমবার টিক করা হয় না
এই resource সম্পূর্ণ চিহ্নিত করতে এই url she দেখতে হবে
url resource সম্পূর্ণ চিহ্নিত না হওয়া পর্যন্ত book resource ক্লিকযোগ্য হয় না
evolutes of basic curves resource এ click করি
এখন breadcrumb এ calculus link click করুন
এর সাথে আমরা এই tutorial শেষে এসেছি
এখানে আমরা moodle we url resource book resource এবং resources সম্পাদনা করা শিখেছি
এখানে একটি অনুশীলনী রয়েছে
নির্দেশ হিসাবে তাদের পুনর্গঠন করুন
নিম্ন link উপলব্ধ video প্রকল্পকে সারসংক্ষেপ বোঝায়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
এই forum আপনার প্রশ্ন post করুন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
এই script priyanka দ্বারা নির্মিত